সব্জীর দুকান দেখা যাচ্ছে।

একটি আঙ্গুল দেখা যাচ্ছে কেউ হয়তো বা ধরে দাঁড়িয়ে আছে এই মাছগুলিকে।

এ আইসক্রিমের জন্য একটি হোয়াইট কালারের বক্স রাখা।

একটি সাইকেল দেখা যাচ্ছে এবং একটি বেড়া দেহা যাচ্ছে।

এটা বিল্ডিং প্ল্যানারের আঃ ব্রিক অ্যান্ড বিল্ডা-বিল্ডিংস গ্রেড ওয়ান ।

এইগুলির পিছনে একটি বিল্ডিং আছে যার নীল কালারের একটা বোর্ড ও আছে।

উ অফিস ব্যাংকের মতোন মনে হচ্ছে আর অনেকগুলো মানুষ এসছেন।

অক্সিজেন সিলিন্ডার দেখা আছে উম কার্বণ ডাই অক্সাইড সিলিন্ডার ।

কম্পিউটার শপ মে বি একজন মানুষ বছে আসে বসে আছে।

যেটি একটি গাছের পাতা দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে।

জয় দুর্গা কিছু লেখা আছে।

পাশে অনেকের বাড়িও আছে।

এখান দিয়ে কিস লেখা দেখা যাচ্ছে ।

তারপরে একটি টিন দেখা যাচ্ছে ইয়েলো কালারের একটি কিছু একটা দেখা যাচ্ছে কার্পেটের মতো।

এইর কোনো জাগায় পোগ্রামের আয়োজন হচ্ছে বোঝা যাচ্ছে।

বসে আছেন আর কিছু চেয়ার ফাঁকা।

গাছগুলি দেখা যাচ্ছে একটি মই আছে।

এটি উঠোনের মতো একটি ছোট উঠানের মতো দেখা যাচ্ছে।

আর র-র-রডগুলো সব লোহার মতো লাগছে।

এটা রেলস্টেশনের মতো লাগছে এখানে বিকেলের সময়।